ভবনটির সামনে একটি গাড়ি রাখা আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মোবাইলের দুকান ।

এই ছবিটিতে অনেকগুলি লোকের ভিড় দেখা যাচ্ছে।

দোকানটিতে অনেকগুলি লাইন লাগানোর জন্য খুবই সুন্দর দেখা যাচ্ছে।

উপরের চার্ডের মধ্যে লেখা আছে এম_এস লাইভলাইন ফার্মেসী ।

দোকানটির ওপরে একটি ঘড়িও টাঙা আছে।

মিষ্টি এখানে অনেক ধরনের মিষ্টি রাখা আছে।

দোকানটিতে অনেক ধরনের মিষ্টি ছাড়াও অনেক কিছু রয়েছে।

দেওয়ালটি সাদা কালার রং করানো আছে।

চারদিকে অনেক গাসপালা দিয়ে পরিপূর্ণ দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কিছু ঘাসও জমে আছে।

এই জায়গাটিতে কয়েকজন মানুষের ভীড় ও দেখা যাচ্ছে।

এই পরিবেশের সঙ্গে সঙ্গে কয়েকটি অটোও চলাচল করতে দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি গ্রামীণ রাস্তা।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি টায়ারের দোকান।

ভেতরে অনেক কালারের লাইট লাগানো আছে।

এক ছেলে এখানে বসে মোবাইল দেখতে দেখা যাচ্ছে।

চারপাশে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে একটি ময়ূর দাঁড়িয়ে আছে।

এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।

রেকটির মধ্যে অনেক ধরনের জিনিসপত্র সাজানো আছে।

এখানে একটি ফাঁকা জায়গা রয়েছে সাদা কালার অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে।

এখানে ছোটো ছোটো কয়েকটি ভবন দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বাস স্টেশন ।

রেকটির মধ্যে অনেক ধরনের পণ্য জিনিসপত্র প্যাকেটের মধ্যে সাজানো গুছানো আছে।

এই ছবিটিতে একটি বড় দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি খুব সুন্দর রুম দেখা যাচ্ছে।

এখানে একটি ভবন দেখা যাচ্ছে।

অপজিট সাইডে অনেকগুলি ছোট ছোট গাসপালা লক্ষ্য করা যাচ্ছে।

অপজিট সাইডে একটি বাড়ি দেখা যাচ্ছে।

বাড়ির চারপাশে অনেক গাছপালা দিয়ে ভর্তি দেখা যাচ্ছে।